সামনে সম্ভবত একটা বড়ো মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। সেই মন্দিরটা সামনে তিনজন ব্যক্তি বসে আছে।

সামনে একটা মেয়েদের কাপড়ের দোকান দেখতে পাওয়া যাচ্ছে সেখানে বিভিন্ন ধরণের কুর্তি চুড়িদার রয়েছে এবং সেগুলি খুবই সুন্দর এবং প্রত্যেকটা কালার খুবই ইউনিক--

একটা বড় রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে সেই রাস্তার একটা সাইডে লাল রঙের একটা গাড়ি রয়েছে এবং তার পাশে একটা কালো রংয়ের গাড়ি রয়েছে।